আর আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এবং সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে আর এমনি জায়গা ফাঁকা আছে।

এবং একদম দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে।

সামনে একটি জলাশয় আছে। আঁ এটি একটি রাতের ছবি সেই জলাশয়তে আঁ অনেক গুলি নৌকা ভেসে আছে প্রায় পাঁচ থেকে দশটা।